আবার অনেকে সেলফি তুলছে আবার কেউ বসেও আছে।

এটা একটি মারুতি সুজুকি শোরুম ।

এটা একটি রাস্তা। রাস্তার দুইধারে --

কেউ ভিতরে দাঁড়িয়ে আছে আবার কেউ গেট -এর বাইরে দাঁড়িয়ে আছে।

এই জিম ঘরটি অনেক সুন্দর এই জিম ঘর জিম ঘরে অনেকগুলো জিম করার জিনিসপত্র আছে।

এই স্টেডিয়াম এ একটি ল্যাম্প রয়েছে। এই ল্যাম্প এ অনেক গুলো লাইট লাগানো রয়েছে। স্টিয়ামটি উজ্জ্বল রাখার জন্য।

রাস্তার সাইড -এ একটি ল্যাম্প রয়েছে। এই ল্যাম্প -এ অনেক গুলো তার লাগানো রয়েছে এবং একটি লাইট জ্বলছে।